ছবির মাধ্যমে আমরা কলকাতার স্টেট ব্যাঙ্ক এর একটি ব্রাঞ্চ -এর দৃশ্য দেখতে পাচ্ছি।

যেখানে আমরা চার পাঁচ জন মানুষও দেখতে পাচ্ছি স্টেট ব্যাঙ্ক -টি খুবই হাই সিকিওরড একটা ব্যাঙ্ক যে ব্যাঙ্কে প্রায় সকল মানুষের অ্যাকাউন্ট আ--

আমরা একটি চার্জের ভেতরকার দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে চার্জের ভেতরে একঠ অনুষ্ঠান হচ্ছে|

দৃশ পটে আমরা কলকাতার একটি--

কলকাতার এটি একটি জনবহুল এরিয়া ।

যেখান থেকে কলকাতার নানা প্রান্তে হলুদ ট্যাক্সি গুলো।